বাইরে খেয়ে তো আমাদের পেট ভরে যাবে। হ্যাঁ দিয়ে হ্যাঁ মাসির বাড়িতে গিয়ে কি খাবে আবার যেতে যেতে অনেক সময় লেগে যাবে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করবো কিছু কিছু খেয়েই বেরিয়ে পড়তে হবে। বাইরে বাইরে খাবো আমরা হম বাইরে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বেশ জিনিস সব কিনে নেবো

এইতো বেশ তুই কেমন আছিস? আমার বহু চলে যাচ্ছে কোনোরকম। ওহ বাড়ির সব ভালো আছে তো?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

হ্যাঁ সব ভালো আছে। দিয়ে তুই এখন কি করছিস? আমি এই যে একটু মাঠের দিকে এলাম তাই ভাবলাম তোকে ফোন করি। একা একা বলসেছিলাম তাই। সবজি লাগাইছি নাকি মাঠে? না না সবজি কেন লাগাবো? এইরকম ঘুরতে এলাম একটু বাড়িতে কতক্ষন বস থাকবো আর? তাই তো নিয়ে এখন লেখাপড়া কিরাম হচ্ছে তোর? ওই লেখাপড়া মোটে ওই ওই first year এ ভর্তি হলাম উচ্চমাধ্যমিক দিয়ে। ওহ first year এর exam হয়েছে? হ্যাঁ একটা হয়েছে mock test যেটা বলে।

কি কি ওই তোমার দর্শন আর রাষ্ট্রবিজ্ঞান আর যেটা বলছে ওইটা আছে। ওহ সেই ইংলিশ তাইতো? হ্যাঁ ইংলিশের মতনই এটা আর তোমার আরেকটা কি আছে ওইটা compulsory ওটার পরীক্ষা সবসময় হয় না। ওই ওটা হয়নি তো তা কোথায় ভর্তি হোলি রামপুরহাট

হ্যাঁ রামপুরহাট কলেজেই হলাম। ভেবেছিলাম তো নাকাশিতে হবো কিন্তু দেখলাম যে কাছে আবার অতদূর যাবো বার বার তাই এইখানেই হয়ে গেলাম। Tuition নিয়েছিস? না tuition নিইনি সেরকম ভাবে এখন এইরকমই পড়ছি কারণ pass course করে করছি তো? আর tuition নিইনি।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 হ্যাঁ খাওয়া দাওয়া করলাম তারপরে তোমার স্নান টান করে একটু বাইরের দিকে ঘুরতে এলাম। এখনকার যা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা, তাইনা? তারজন্যই তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি। তোদের ওখানে কি রকম ঠান্ডা? ঠান্ডা অনেক। মানে প্রথমে তো বেরোনো যাচ্ছিলো না এখন একটু কমেছে।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 এখন কমেছে না? তাহলে হালকা হালকা গরম পড়ছে আসতে আসতে তাই?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

তো বিয়ে করছে উ? হ্যাঁ সেদিনকে তো phone করলাম ধর ফোনটা receive করলো না। ও এত ব্যাস্ত মানে, তোর বিয়েটা কি হলো?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

দশদিন আগে দেখছিতো ওর দাদু না কে মারা গেছে তারজন্য এখন

হ্যাঁ এখন বন্ধ আছে আমরা date পিছিয়ে দিয়েছি। মানে কেমন কতদূর কি হয়ে আছে? কেমন কতদূর বলতে? সব ঠিকঠাক হয়ে আছে এবার যেহেতু ওই date এই বিয়া দিয়ে দেবে এবার।

মানে বিয়েটা হয়ে গেলেই হয়ে যাবে তো? হ্যাঁ বিয়েটা হয়ে গেলেই হয়ে যাবে। এবার দেখ এখন আর কারো কিছু বলা যায় না? কখন কে মরে যাবে না চলে যাবে। তাইতো আচমকা মরে গেলো

হ্যাঁ অত দেরি হয়? একমাস একমাস ওই তিনদিনের মতো। হ্যাঁ তা তো বটেই। হম হম মানে সর্দি লেগে গেছে রে আমাকে।

সর্দি লেগে গেছে আমাকে।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 কি কাজ করবো বল? কাজ এখন কিছু করি না তো এখন বাড়িতেই বসে আছি। এই জমি টমি এই সবজি ফবজি লাগাইছি, আমি দেখাশোনা করি আমাদের নিজের।

তবে বিয়ে করছিস তো কোনো কাজ করছিস না? তুই যে কাজটা করছিলিস ওটা কি হলো?

পোষাচ্ছিলো না। কি বলছিস? বলছি মাসে দুই তিন হাজার টাকায় কি হবে বল? তা তো বটেই। তার জন্য ছেড়ে দিয়েছি, আমার এই সবজি ফবজি আনাজের তাও অনেক ইয়ে হবে।

হ্যাঁ কোনোরকমের চলে যাচ্ছে। লাগিয়েছি, মুলো, শাক, সিম, আরো অনেককিছু সেই বেগুন, লঙ্কা, সবই লাগিয়েছি।

না না হ্যাঁ একবারে মানে এখনকার ঠান্ডার মানে কি বলতো? কপিটা বেশি লাগাইছি। ওহ তো কপিটা উঠবে তখন কি লাগাবি? কপিটা উঠে যাবে তখন ই ফেলে দেব, ঝিঙে লাগাবো।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

সেটা তো বটেই। আমার তো হ্যাঁ মোটামুটি চলছে। এখন তো ধর কাজ না করলে তো বুঝতেই পারছিস। তাই তো। কিছু ওটা না করলে তো তোর মানে বুঝতেই পারছিস দেখ আমার যদি এই না করিয়ে তাহলে তো আমি

সেটাই তো বলছি তোকে যে, দেখ চাষ বাস তো সারাজীবন করতে পারবি না? তাই এখন থেকে কিছু দেখ বন্দোবস্ত কর।

বিয়েটা হয়েগেলে তো তখন আমাকে আর বস থাকা হবে না। সেটাই তো বলছি। তুই বিয়ে কবে করবি? আমি দেখি মোটামুটি তোমার এখনো একবছর বাকি আছে কারণ করে আমার আমি এখন বিয়ে করতে চাইছি না কারণ পড়াশোনা চলছে আমার। এখন তো আমার বয়স অনেক কম হয়ে আছে নাহলে তো হয়ে গেছি

আমিতো সেই হিসেবে আমিতো সবথেকে ছোট ছিলাম না? আমার বিয়ে তো একটু দেরি তে হবে। আমি তো তোমার এখন তো কেবল first year এ উঠলাম।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 হ্যাঁ মানে বিয়ে বিয়েটা তো করাই হবে মানে বিয়ের আগে তো আর আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে না? তোমার নাহলে আগে থেকে fixed করা আছে তারজন্য তোমার বিয়েটা হয়ে গেলো। আমাদেরকে দেখবে যে হ্যাঁ কেমন কি চলছে তোমার? হ্যাঁ তুই ঠিক করছিস এখন বিয়ে করবিনা বলছিস। আগে তুই নিজের পায়ে দাঁড়া আগে ই করা, তারপরে বিয়ে করবি। না তো তখন বিয়ে করে নিলি তখন তো আর বসে থাকা হবে না?

আমার একটা ভাই ওখানে থাকে কুয়েতে ধর ওখানেই যাবো ভাবছিলাম। ওহ সেই মুন্না? হ্যাঁ মুন্না ভাই, তা ওখানে তুই কি যাবি? হ্যাঁ আমার তুই তুই যদি যাস তাহলে আমাকেও নিয়ে যাস তাহলে আমি তো যাবো তাহলে বেকার বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নাই। তা তো নিশ্চই কিন্তু এখন তো তোর সামনেই বিয়ে। এখন তো তুই যেতে পারবি না। কারণ ওখানে গেলে তো কমসেকম এক বছর তো কমসেকম থাকতে হবেই নাহলে তুই কিছু করতে পারবি না। হ্যাঁ বিয়েটা হয়ে গেলে আমি চলে যাবো তখন তারপর।

মানে ওগুলো যদি উঠে যায় তো তোর কোনো ইয়ে income থাকবে না কোনো। সেই জন্যই তো কমসেকম তো এক বছর থাকতে হবে এক দু বছর। হ্যাঁ এক দু বছর তো থাকতে হবে তাছাড়া profit নেই তো। হ্যাঁ দেখ তোর বিয়ে হয়ে হয়ে তো আর তুই যেতে পারবি না কমসেকম পাঁচ ছ মাস তো লাগবেই। হ্যাঁ বিয়ে হয়েই তো যাওয়া হবে না। পাঁচ ছ মাস থাকবো তারপর যাবো। তুই না হলে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

হ্যাঁ তখন তুই আবার আসবি তখন তারপরে আবার চলে যাবো না হয়। সেটা করতে পারি এখন তাহলে আমি চলে যাই তারপরে তখন আসবো যখন আমি তখন তুই একসঙ্গে দুজনে চলে যাবো। যাবো বলছি তো কিন্তু এখানে passport টা passport

তো তুই মুন্না কে বল মুন্না কি করে ই করেছিল? ওকে তুই গিয়ে যোগাযোগ কর। আহঃ ও করেছিল সেটা তো আমার এখানেই হয়ে যাবে কিন্তু আমার একটু problem আছে সেটার জন্যই হয় না। ওহ তো মুন্না কবে আসবে? তুই তুই যেতে পারবি তো নাকি? ও এখনো আহ মানে মোটামুটি এখন তো অনেক বেশিদিন হয়নি ও মোটামুটি এক দেড় বছর পরে আসবে কমসেকম তো এক বছর থাকবেই। ওর তো প্রায় এক বছর হয়ে যাবে ওখানে যাওয়া।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

হ্যাঁ অমনি হয়ে যাবে। হ্যাঁ তো দেখি তাহলে আমি মানে হ্যাঁ বানাতে গেছিলাম passport তারপরে তো visa বানাতে হবে আবার।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 এটা তো আমি জানিনা কারণ এখানকার অন্য ওখানকার অন্য সেই হিসেবে কত কি হচ্ছে? আমি বুঝতে জানিনা। ওখানে অন্য পয়সা চলে না? ওহ ওখান dollar হিসেবে দেয় নাকি? ওখানে dollar নয় অন্য কিছুই বটে। হম ওখানে কি কাজ? হোটেলের মনে হয় আমি যতদূর জানি কারণ ও হোটেলেই যায় অন্য কোথাও যায় না। হোটেলে মানে হোটেল management তো? হ্যাঁ হ্যাঁ হোটেল management এই তো পড়েছিল ও।

ও তো প্রায় অনেক দিন ধরেই কাজ করছে হোটেলে তাই না? হ্যাঁ ও অনেক জায়গাতেই তো গেলো গোয়া গেলো দুবাই গেলো অনেক জায়গায় গেছে ও। ওহ

না এখনও বিয়ে করেনি মনেহয় এসে করবে। এবার এসে করবে? হ্যাঁ ওই ওদের বাড়িতেও তো আবার কাজ চলছে। ঐটা হয়ে গেলেই মনে হয় এসে করবে এবার। বাড়িটা তো অনেক বড়ই বানিয়েছে।

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ বানিয়েছি দুই ভাই মিলে বানিয়েছি। তা plaster ফ্ল্যাস্টার এখনও কিছুই হয় নি। করবো ভাবছি তা এখন তো আর বিয়ে আর বিয়ের আগে তো হবে না, বিয়ের পরে যা হবে হবে।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

বিয়েটা এখন না করলেও পারতিস কারণ দেখ তোর অনেকই অসুবিধা হয়ে আছে এখন। তা অসুবিধা তো হয়েছে তা এইখানে ধরলে বিয়ে না করলে আবার মার খুব অসুবিধা হচ্ছে তো কাজের একলাই তা তো বটেই main অসুবিধা তো হবেই।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 সেটাতো আমিও জানি যে তোর আগেই ছোট থেকে ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে।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 বিয়ে তো করতে হবে ধর অন্য কেউ হলে ধর অন্য ওরা প্রথমে তো দেখতো যে হ্যাঁ কি কাজ করছিস? সেই হিসেবে বিয়ে করছে কিন্তু ওর আগে থেকেই ঠিক হয়ে আছে ওরা তো সবকিছু জানে তার জন্যেই বিয়েটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অন্য জনার হলে তো আমার আমার সাথে কেউ তো বিয়ে করতো না ধরলে আমার কাজ ফাজ করিনা বেকার বাড়িতে বস থাকছি। সেটাই চাষবাস করিস যখন কিছু করা যায় না হ্যাঁ আগে নিজের পায়ে দাঁড়াতো দাঁড়াতাম তারপরে বিয়ে করতাম। সেটা তো দেখছি যাই ওখানে না হলে ভাবছি একটা ব্যাবসা ট্যাবসা করবো ওখান থেকে এসে। ব্যাবসা খুলতে তো এবার টাকা পয়সা তো লাগবে হ্যাঁ টাকা পয়সা এখনকার যুগে টাকা না নাহলে কিছু হবে না, টাকাই main. তাই জন্য ভাবছি তাহলে আগে টাকা পয়সা তো income করে আসি তারপরে না হলে গ্রামেই একটা ব্যাবসা খুলে নেবো তখন না হয় কোথাও যেতে হবে না হম তা তোদের যে একটা সেই দোকান ছিল ওটা এখন বন্ধ করে হ্যাঁ ওটা ধর তোর বন্ধ করিনি কিন্তু ওটা এখন ঠিক চলে না। অনেক দিন থেকেই তো দোকানটা আছে কিন্তু চলে না। না বেচাকেনা খুবই কম। মানে আরেকটা দোকান করে নিয়েছিস পাশে তাইতো তোদের?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 ওইসব জায়গাতে দশকর্মার দোকান তো আর চলবে না।

এটাই ভাবছি ওই যেখানে আমাদের পুরোনো বাড়ি ছিল ওখানে একটা দোকান খুলবো এটাই ভেবে রেখেছি। তাই এখন টাকার তো প্রয়োজন সেটার জন্যই বাইরে যাচ্ছি। ও সেই বাজারের middle এ তো? হ্যাঁ হ্যাঁ ওইটাই যেটা পুরোনো বাড়ি ছিল যেখানে।

তা ওখানে তুই যদি দোকান খুলিস না? তোর তো ভালোই বেচাকেনা হবে রে ওখানে। তা তো বটেই ওখানে বেচাকেনাই হবে তার জন্যই তো ওখানে যাচ্ছি। হ্যাঁ রাস্তার ধারে আবার middle জায়গা। হ্যাঁ সেটা দোকান মানে দোকান করার জন্য বাড়িটা করার জন্য যেটা লাগবে সেটা ধর আমার কাছে টাকা আছে মোটামুটি। তো ওটা এখন বানাতে লাগবে আর আমি একটু বাইরে গিয়ে